ছবিটির মধ্যে একটি ছোট্ট ফুলের গাছ দেখা যাচ্ছে।

এখানে ছবিটির মধ্যে একটি ইলেকট্রনিক সামগ্রিকের দোকান রয়েছে।

দোকানটির রঙ সাদা এবং ডিজাইনের মেঝে রয়েছে।

ছবিতে কিছু মশলা এবং মিষ্টান্ন সামগ্রী দেখা যাচ্ছে।

দোকানটিতে ছোট ছোট আলমারির মতো অনেক খোপ রয়েছে।

আর পাশের বড়ো গাছপালা রয়েছে যা পরিবেশকে সবুজ ঘিরে রয়ে-রেখেছে।

অনুষ্ঠানের পরিবেশটি ছোট্ট শহরে মনে হচ্ছে।

মাঠের চারপাশে একটি দেওয়াল এবং কিছু দর্শকও দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি আধুনিক ডেন্টাল পরীক্ষা ও চিকিৎসা চেয়ারের সেট আপ দেখা যাচ্ছে।

ছবিটিতে ডাক্তার অরিন্দম বল্লভের নাম ও পরিচয় দেওয়া আছে।

দুজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছেন একজন সম্পূর্ণ সাদা পি_পি_ই কিট পরিহিত এবং অন্যজন সাধারণ পোশাক এবং মাক্স পরে আছে।

রাস্তাটির দুপারে অনেক ছোটো বড়ো ঘরবাড়ি রয়েছে।

ছবিটিতে ব্যাগের পাশে একটি দাঁড়িপাল্লাও রাখা আছে যা মাছ ওজন করার জন্য ব্যবহৃত হয়।

এখানে মূর্তিগুলির মধ্যে একটি মহিলা মূর্তি আছেই যিনি গোলাপি কালারের শাড়ি পরে আছেন।

বাজারটিতে অনেক লোক হাঁটাচলা করছে।

ছবিটিতে একটি ফুলের দোকান দেখা যাচ্ছে।

এখানে ছবিটির মদ্যে একটি ডেন্টালের চেম্বার দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি সবজির দোকানের তাক দেখা যাচ্ছে।

দোকানটিতে বিভিন্ন ধরনের তাজা সবজি ও ফল সাজানো আছে।

একটি পোস্টার -এ লেখা আছে ওয়ারিং নিড মোর প্রোটিন ।

ছবিটিতে মহিলারা সনাতন পোশাক পরিহিত অবস্থায় পূজা করতে বসিয়াছেন।

নৌকাটি একটি নদীতে ভাসমান অবস্থায় রয়েছে যার আশেপাশে সবুজ ও তার পানির ছড়াছড়ি দেখা যাচ্ছে।

সাইনবোর্ডে লেখা রয়েছে যে এখানে সব ধরনের গাড়ি ধোয়ার সুবিধা পাওয়া যায় এবং যোগাযোগের জন্য কিছু নাম্বার দেওয়া আছে।

ছবিটিতে দুটি বড় বড় বাস দেখা যাচ্ছে।